এখানে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে।

বড় একটা ফুকুর লক্ষ্য করা যাচ্ছে।

উপরে অনেকগুলি কালো রঙ্গের লাইনের তার দেখা যাচ্ছে।

আকাশটি সাদা রঙ্গের দেখা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আছে।

আমি এখানে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি।

বড়ো বড়ো অনেকগুলি গাস লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

সাদা রঙ্গের অনেকগুলি ডেসিন লক্ষ করা যাচ্ছে।

আকাশটি সাদা রঙ্গের দেখা যাচ্ছে।

জলের মধ্যে একটা নৌকা লক্ষ্য করা যাচ্ছে।

নীচে অনেকগুলি লাল ও কালো রঙ্গের বাইক লক্ষ্য করা যাচ্ছে।

উপরের সিলিং -এ একটা কালো রঙের ফ্যান রয়েছে।

অনেকগুলি বড় বড় গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোটো বড়ো গাস রয়েছে।

আমি এইখানে কয়েকজন মানুষকে হাঁটতে দেখতে পাচ্ছি।

বড় একটা লাইটিংগের গেট রয়েছে।

বড় বড় কয়েকটা গাছ দেখা যাচ্ছে।

আমি এইখানে একটা বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

কালো ও লাল রঙ্গের দুইটা বাইক দেখা যাচ্ছে।